রুমটির মদ্যে অনেকগুলা ইস্টিলের ব্রেন্চ রয়েসে।

বিল্ডিংটির সামোনে পোস্টার লাগানো রয়েছে।

পোস্টারটির মইধ্যে লেখা রয়েছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ।

এই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে যে সামোনে একটি রাস্তা রয়েছে।

একটি পোস্টারও লাগানো দেখা যাচ্ছে সাইডের দিকে একটি বিদ্যুতের খুঁটি দেখতে পাচ্ছি।

সাইকেলগুলা নতুন সাইকেলের ওপর রাঙও রয়েসে লাগানো।

সামোনে আরো একটি মেশিনও দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে অনেকগুলা কাপড় রাখা রয়েসে ।

পিছনে বড়ো একটি পোস্টার লাগানো রয়েসে পোস্টারটির মদ্যে একটি কালনাগিনীর ছবিও দেখা যাচ্ছে।

এই সবিটির মইধ্যে দেখা যাচ্ছে যে সামোনে বড় একটি জলাশয় রয়েসে।

নীচের দিকে অনেকগুলা গাসপালাও দেখা যাচ্ছে সামনে একটি স্টিলের বেড়া দেওয়া রয়েসে।

বাইরে দেখা যাচ্ছে যে টেবিলের ওপর একটি বালটি রয়েসে ।

বিল্ডিংটির মধ্যে দুটি জানালাও দেখা যাচ্ছে।

কলিডোরের মধ্যে অনেকগুলা মানুষ হাঁটাহাঁটি করতেসেন।

দোকানের মইধ্যে অনেকগুলা বস্তু রাখা রয়েসে।

ঝরনাটির দৃশ্য উপভোগ করার জন্য--

এগুলির মইধ্যে বসে ফটো নিচ্ছেন।

উপরের দিকে অনেকগুলা বিদ্যুতের তার প্রবাহিত হয়েসে।

আরও একটি পাল্লা দেখা যাচ্ছে স্বর্ণ মাপার জন্য।

কেজের ওপর অনেকগুলা বইখাতা রয়েসে।

আরও দেখা যাচ্ছে যে গোলাকার ছোট ছোট বুট রয়েসে।

পোস্টারটির মধ্যে লেখা রয়েসে মিলি ইলেকট্রনিক্স ।

ইস্কুলের সামোনে বড়ো একটি গ্রাউন্ড রয়েসে।

গাউন্টের মইধ্যে অনেকজন শিশুরা চেয়ারের মধ্যে বসে রয়েছেন।

টেবিলের উপর অনেকগুলা জলের বোতল আরও অনেক কিছু রাখা রয়েছে।

গেট টির সাইডে র দিকে স্কন দিয়া সাঁজানো রয়েসে।

তারিয়ার মধ্যে অনেকগুলা কাপড় রাখা রয়েসে।

বালটির উপর একটি ফুলও রোপণ করা রয়েসে।

দুকানটি দেখতে খুবই বড়ো দুকানের মইধ্যে অনেকগুলা বড়ো বড়ো ফ্রিজ রাখা রয়েসে ।

ডিপ ফ্রিজগুলো সাদা রংয়ের সামনে আরও অনেকগুলা ফ্রিজ রয়েসে বোল্টসের।

এই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে যে একটি ছোট্ট রুম রয়েছে।

রাস্তার মধ্যে দিয়ে অনেকগুলা গাড়ি যাতায়াত করতেসে।

ঝর্নার মইধ্যে দিয়ে অনেকগুলা জল আসতেসে আরও অনেকগুলা পাথরও রয়েসে ঝর্নার মইধ্যে।

একজন শিক্ষিকা কোদাল হাতে নিয়ে গাঁথা করতেসেন।

বিল্ডিংটির মধ্যে লেখা রয়েসে এস_এম কলেজ হাজিপুর।

গরটির বাহিরের দিকে গ্লাস দেওয়া রয়েসে ।

দোকানের ভিতর একটি ফ্যানও লাগানো রয়েসে আরও একটি লাইট জ্বলতেসে।

দোকানের বাহিরে গ্লাস দেওয়া রয়েছে গ্লাসের একটি দরজাও দেখতে পাচ্ছি।

অফিস -এর মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুলগাছ রয়েসে।

ফুল দেখতে খুবই সুন্দর লাগসে একজন মহিলা ফুলের বাগিচার মইধ্যে মোটর পাইপ দিয়ে জল দিতেসেন।